রিস্কা করে একটি উম ফুসকাওয়ালা দাঁড়িয়ে আছে।

অনেক দোকান দেখা যাচ্ছে একটি বৃদ্ধ বয়স্কা মহিলা দাঁড়িয়ে রয়েছে বাইক -এর সামনে।

এখানে একটি রুম আছে রুম -এর ভিতর গ্যালারি আছে গ্যালারি -তে অনেক যন্ত্রপাতি।

টেবিল রয়েছে টেবিল -এর উপর অনেক জন উ কিছু রাখা আছে।

এখানে আমি একটি নদী দেখতে পাচ্ছি ছোট বড় অনেক পাথর রয়েছে কিছু পরিমাণ পানি রয়েছে।

এখানে আমি একটি ফটো ফ্রেম -এর দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফটো ফ্রেম কো রাখানো রয়েছে।

গণেশের মূর্তি ফ্রেম করানো উম ফ্রেম উম করানো রয়েছে।

মলের ভিতর ছোট বড়ো সকলে জামা প্যান্ট রয়েছে।

পোস্টার লাগানো পোস্টার -গুলোতে একেকটা এক এক ধরনের ছবি লাগানো আছে।

গাস-গাছাড়া আকাশের টুকরো দেখা যাচ্ছে।

একটি ছেলে হাতে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে একটি লোকের চোখে চশমা লাগানো উপরটি সাদা কালার অনেক লাইট লাগানো রয়েছে।

উপরে আকাশ দেখা যাচ্ছে।

এখানে আমি একটি মন্দির দেখতে পাচ্ছি কালী মন্দির গ্রিল -এর গেট রয়েছে তালা মারা।

এটি কিছু কার্ড দেখতে পাচ্ছি এবং একটি সুইস বোর্ড দেখতে পাচ্ছি।

সাদা চক দিয়ে দাগ কাটানো।

আশেপাশে অনেক গাসপালা রয়েছে।

এখানে আমি একটি সরকারি হসপিতাল দেখতে পা--

সামনে গাস দেখতে পাচ্ছি।

এখানে আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি।

কেউ সাইকেল -এ বা বাইক -এ করে যাচ্ছে দুটি মহিলা দেখা যাচ্ছে।

অনেক ঘরবাড়ি রয়েছে লাইন -এর খুঁটি দূরে পাহাড় ছবুজ গাছপালা।

রয়েছে অনেক লাইটিং করানো হয়েছে দুটো টেবিলের উপরে অনেক জিনিসপত্র রাখা রয়েছে।

রয়েছে অনেক টেবিল রাখা রয়েছে।

এখানে আমি একটি সেলুন দোকান দেখতে পাচ্ছি দোকানটি হোয়াইট কালার কয়েকটি লাইট লাগানো রয়েছে।

এস্টাফ এবং কাস্টমার রয়েছে একটি ছেলে স্টাফ মেয়ের চুল কেটে দিচ্ছে।

বাঁকা করে গাস রয়েছে কয়েকজন লোক দেখতে পাচ্ছি।